এখানে একটাআ মাঠ রয়েছেএ যেখানেএ মাঠে অনেক ছেলে মেয়ে চারদিক দিয়ে ঘরবাড়ি ।

আকাশের রং সাদা। একটি লোক হেটে যাচ্ছে। এটি লোহার গ্রিল দেখা যাচ্ছে ও একটি পোস্টার দেখা যাচ্ছে।

টা একটা ইস্কুল এর বারান্দা রয়েছে যেখানে সবদিক দিয়ে কাঁচ দিয়ে ঘেরা।